উপরে কয়েকটি ফ্যান লাগানো রয়েসে অনেকগুলা লাইট লাগানো রয়েসে।

কয়েকটা টেবিল দেখা যাচ্ছে কয়েকটা চেয়ার দেখা যাচ্ছে।

গরের বিতরে নীচে টাইলস লাগানো রয়েছে।

একটি স্টার দেখা যাচ্ছে অনেকগুলা টুনিসেড দেখা যাচ্ছে।

ছোট বড়ো চারা দেখা যাচ্ছে পাশে বালটির মধ্যে অনেকগুলা চারা দেখা যাচ্ছে একটি নীল রঙ্গের বাকেট দেখা যাচ্ছে।

দোকানের মইদ্যে অনেকগুলা সামান দেখা যাচ্ছে।

দোকানের মইধ্যে লাল রঙের ডিবা দেখা যাচ্ছে কালো রঙের বাক্স দেখা যাচ্ছে।

বড় একটি ঝর্না দেখা যাচ্ছে ঝর্ণার মধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে কয়েকটা পানি বোতল দেখা যাচ্ছে।

কলমের পাতা দেখা যাচ্ছে কয়েকটি কলমের ডিব্বা দেখা যাচ্ছে।

কয়েকটি বড় ডিবা দেখা যাচ্চে।

হলুদ রঙ্গের সবুজ রঙ্গের সাদা রঙ্গের--

প্রত্যেক নৌকায় দুজন করে লোক রয়েছে হাতে বৈঠা নিয়ে।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি প্যান্ডেল দেখা যাচ্ছে প্যান্ডেলের সাইডে লাল রঙ্গের সবুজ রঙ্গের ইস্কিন লাগানো রয়েছে।

অনেকগুলা ডি_জে লাইট দেখা যাচ্ছে নিচে লাল রঙ্গের সবুজ রঙ্গের কার্পেট দেখা যাচ্ছে কয়েকজন মানুষ দেখা যাচ্ছে।

অনেক অ্যা গুলা লাইট আসে একটি প্যান দেখা যাচ্ছে।

গরের নীচে টাইলস লাগানো রয়েছে কয়েকটি ফুল দেখা যাচ্ছে।

অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্চে চারিদিকে অনেকগুলি গাসপালা দেখা যাচ্চে নীল আসমান দেখা যাচ্চে।

কারেন্টের বোর্ড দেখা যাচ্ছে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

একটি এ_সি লাগানো রয়েছে একটি টি_ভি লেগানো রয়েছে।

ও একটি ইলেকট্রনিক লাইন দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে।

টুকরোর উপরে লাফ দিয়ে গেমটি চলতেসে পাশে কয়েকটি ফ্লাক্স দেখা যাচ্ছে।

দু'জন লোক বসিয়া খেলা দেখতেছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি রাস্তা দেখা যা--

কিচেন ঘরের মইধ্যে ইলেকট্রনিক সুলা দেখা যাচ্ছে গ্যাসের সুলা দেখা যাচ্ছে কয়েকটি খড়াই দেখা যাচ্ছে।

অনেক সুন্দর একটি লাইটিং করা রুম দেখা যাচ্ছে লাল রংয়ের।

এই ঘরের মইধ্যে একটি পোস্টার লাগানো রয়েছে গেইটের মধ্যে কয়েকটি বেলুন লাগানো রয়েছে ফুল লাগানো রয়েছে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে কয়েকটি চেয়ার দেখা--